উম উম সাঁকো আছে উম দুটো মানুষ সাঁকো পার হচ্ছে | অ্যাঁ ন নদীর ওপারে।

মসজিদ উম মসজিদ সাদা রঙের উম আকাশি রঙের রঙ করা । ওপরে একটা মাইক লাগানো আছে কালো রঙের কালো কালো কিছু গাছ পালা আছে সাদা আকাশ দেখা যাচ্ছে উম নিচয় সাদা।

সেলুন সেলুন -টা হলুদ রঙের অনেক তোয়ালে ঝুলছে উম উম ওটা --

স্পিড বোট চালাচ্ছে নদীর ওও ওপারে একটা আকাশি রঙের স্পড স্পিড বোট দেখা যাচ্ছে।

এটা এস.বি.আই. ব্যাঙ্ক ব্যাঙ্ক টা সাদা রঙের উম ব্যাঙ্ক সামনে লাইট পোস্ট আছে।

গোলাপি রঙের মসজিদ -টা সাদা রঙের গোলাপি সবুজ খয়েরি ডিজাইন করা আছে সামনে।

এটা একটা ঝিল ঝিলের মধ্যে একটা সাদা রঙের হাঁস।